আর দেখতে পাচ্ছে সুন্দর একটা উঁ প্ল্যাটফর্ম এদিকে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান উম ওইদিকে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার টু ।

এখানে দেখতে পাচ্ছি অ্যা বিভিন্ন ধরনের গাস সুন্দর সুন্দর অ্যা গ্রীন গ্রীন গ্রীন করে।

উম অন্য কুটি হচ্ছে একটা তীর্থস্থান বাম এখানে পাথর দিয়া মূর্তি বান অ্যা মূর্তি বানানো হচ্ছে সুন্দর সুন্দর।

আমি এই ফটোটে দেখটে পাচ্ছি যে এইটা হচ্ছে একটা অ্যা রটের সময় রট পূজার সময় একটা অ্যা রট চড়ছে ।

এখানে দেখতে পাচ্ছি একটা গাড়ি অ্যা সার্ভিস কর মানে ইয়ে করতাসে ঠিক করতাসে আরও দেখতে পাচ্ছি দুইজন মানুষ দাঁড়ায়ে এই এই গাড়িটারে ঠিক করতাসে।

ঘর বানানো হচ্ছে অ্যা টিন দিয়ে আ ওয়াল বানানো হচ্ছে আ বেড়া দিয়ে বাউন্ডারি এও বানানো হচ্ছে সুন্দর করে আর ঘাসগুলা দেখা যাচ্ছে পিছের দিকে বিল্ডিংও দেখা যাচ্ছে।

এ্যাঁ ঠাকুরের মূর্তি মহাদেব কৃষ্ণ আর দেখতে পাচ্ছি বিভিন্ন প্যাকিং করার আ বক্স ।

আর টিন ঘর বড় একটা টিনঘর দেখতে পাচ্ছি বাইক আর খোলা ঘাস--

আর সুন্ডর সুন্ডর করে সাজিয়ে রাকা লাইটিং দিয়ে সাজিয়ে রাকা ফুল মালা দিয়ে।

আমি এই ফোটোতে দেখতে পাচ্ছি যে এটা হচ্চে একটা অ্যা স্টেচু মূর্তি বানানো।

তার হাটটা আম উউম বেডে রাখা হচ্ছে কারণ তার হাত নিয়ে কোন কিছু অ্যাক্সিডেন্ট বা কোন কিছু হয়ে গেছে তার ভিতরে একটা মালিকও দেখতে পাচ্ছি আ।

টেবিলের উপরে দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটর বইগুলা দেখতে পাচ্ছি আর পিছনে উম বেসিন ।

এখানে একটা পাথরের ভিত অ্যা পাথরের ভিতরে একজন মহিলা অ্যা এখনো উম আছে দেখতে পাচ্ছি আরো।

আর ব্যাগগুলা আর একটা ইয়া অ্যা বিসনাটা দেখা যাচ্ছে বড় একটা বিসনা --